পিছনে অনেক ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

পিছন দিকে একটি বড়ো টেবিল দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলি বেলুন দিয়ে সাজানো দেখতে পাচ্ছি।

টেবিলের মাঝখান দিয়ে একটি ছাতা লাগানো আছে।

পিছন দিকে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

টেবিলের উপরে অনেক খাবার জিনিসপত্র দেখা যাচ্ছে।

গ্যালারিতে অনেক ওষুধপত্র সাজানো দেখা যাচ্ছে।

গেটটি নীল রঙে রং করা রয়েছে।

সামনে একটি বড় গেট আছে।

ছবিটিতে আমরা একটি ব্র্যাঞ্চ দেখতে পাচ্ছি।

রাস্তার মধ্যে দুই তিনজন মানুষ হেঁটে যাচ্ছেন।

টেবিলের -এর উপরে একটি প্রদীপ দেখা যাচ্ছে।

রুমের ভিতরে একটি কাঠের টেবিল রয়েছে।

দূরেতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো ইট দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা আছে।

পেছনে অনেকগুলো বেলুন সাজানো রয়েছে।

এইদিকে অনেক বড় বড় পোস্টার লাগানো আছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

গ্যালারিতে অনেক ওষুধপত্রের প্যাকেট সাজানো আছে।

এমন অনেকগুলো বসার সোফা রয়েছে।

রাস্তার পাশে অনেকগুলো বড় বড় দোকান রয়েছে।

দোকানের সামনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

পিছনদিকে অনেক নীল রঙের লাইট দেখতে পাচ্ছি।

গেট -এর চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

স্ট্যান্ডে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে।

সামনে গাড়িটি কালো রংয়ে রং করা।

পিছনে বসার জন্য অনেকগুলো বেঞ্চ -ই রয়েছে।

সামোনে কতগুলো ভুট্টা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটু মিনি জু দেখতে পাচ্ছি।

সামোনে এল_টি_পি_টি বোর্ড দুইটো দেখতে পাচ্ছি।

মন্দিরের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।

ওপরে অনেকগুলি সাদা লাইট লাগানো দেখতে পাচ্ছি।

তীরের মধ্যে একটি বাইক দাঁড় করানো দেখতে পাচ্ছি।

মনে অনেকগুলো ফুলের টব সাজানো রাখা আছেন ।

চেয়ারের পাশে একটি এ_টি_এম বাক্স দেখা যাচ্ছে।

জায়গাটিতে অনেকগুলি সুপারির চারা দেখা যাচ্ছে।